এটা মনে হচ্ছে কোনো একটা পাহাড় যেখানে খুব সুন্দর সবুজে ভরা আছে।

এটা মনে হচ্ছে যে কোনো একটা মন্দির। মন্দিরটি কিন্তু খুব সুন্দর যেখানে অম মন্দির বা মাদ্রাসা।

উপরে লেখা আছে ইন্ডিয়া টাটা স্কাই ।

প্রাকটিস করছে বেয়াম করছে একজন থকে গেছে বসে আছে মাঠটি খুব সুন্দর সবুজে সবুজময় পাশে গাছপালা দেখা যাচ্ছে মেঘটাও খুব সুন্দর অনেক গুলো ছেলে দাঁড়িয়ে আছে।

একটি অনেকগুলো কম্পিউটার আর লা অন করা আছে। যেইগুলো অনেক মানুষ কাজ করছে নিজেদের মধ্যে গল্প করছে।

যেখানে ওয়েস্ট বেঙ্গল স্টাফ ইলেকট্রনিক কমিশন লেখা আছে। এটি হোয়াইট কালার এর।

বাড়িটির সামনে একটি ভাঙা বাড়ি আছে সাইড এ রাস্তা যাচ্ছে।

যেখানে অনেক চেয়ার টেবিল রাখা আছে। সামনে সামনে বোর্ড রাখা আছে। অনেক জলের বোতল আছে সাদা লাল রঙের ।

অনেক গুলো বড় বড় গাছ আছে সামনে দুটো গাড়ি রাখা আছে একটি সাদা একটি কালো আর একটা পাশে বাইক আছে।

সামনে অনেক ফুল গাছ লাগা আছে গান্দা ফুল আরো অনেক কিছু ফুল আছে ইস্কুল টি খুব সুন্দর ভাবে সাজানো আছে ইস্কুল এর পেছনের ব্যাকগ্রাউন্ড ও গা--